সংবাদপত্র তাদের বিস্ময়কর হিসাবে বর্ণনা দিয়েছিল। computer tracker দের মধ্যে বিজয়ী হয়। বীজগণিতের মধ্যে সবগুলো সমস্যার সমাধান করে যুক্তিগত তথ্যগুলো প্রমাণ করে এবং ইংরেজি কথা বলতে সক্ষম হয়। উনিশশো ষাটের দশকে মার্ক~ মাঝা মাঝি মার্কিন যুক্ত রাষ্টে প্রতিরক্ষা বিভাগ দ্বারা আহ গবেষণার জন্য ব্যাপকভাবে তহবিল প্রদান এবং বিশ্বব্যাপী laboratory প্রতিষ্ঠিত হয়েছিল। ইহা এর প্রতিষ্ঠাতারা গবেষক গভেদুইশক সম্পর্কে আশাবাদি ছিলো। হার্বার্ট সাইমন ভবিষ্যৎবাণী করেছিলেন machine বিশ বছরের মধ্যে এমন মানুষ এমন সব মানুষ যা সাহায্য করতে পারে তা করতে সক্ষম হবে। মার্ভিন মিনস্কি একমত হয়েছিলেন। একটি প্রজন্মের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির সমস্যাটি সমাধান হয়ে যাবে। তারা অবশিষ্ট কিছু কাজের অসুবিধা বুঝতে বোঝতে ব্যর্থ হয়েছিল। অগ্রগতি ধীরগতি সম্পন্ন হয়ে পড়েছিল। উনিশশো চুহাত্তর সালে জেমস sir জেমস লাইটহিল এর সমালোচনার জবাবে ব্রিটিশ সরকার এবং মার্কিন যুক্তরাষ্টের কংগ্রেসের কাছ থেকে চলমান চাপের কারণে AI এর গবেষণামূলক গবেষণা বন্ধ করে দেয়া হয়েছিল। পরবর্তী কয়েক বছর পরে একে AI শীতকালিন বলা হবে যখন প্ৰজ প্রকল্পের অর্থায়ন কঠিন ছিল। উনিশশো ষাট এর দশকে দশকের শুরুতে AI গবেষণার বিশেষত

আর AI বাজার এক billion dollar এর বেশি পৌঁছেছিল। এ সময় জাপানের পঞ্চম প্রজন্মের computer প্রকল্পই ESUS এবং আহ ব্রিটিশ সরকারকে academic গবেষণার জন্য অর্থায়নে ফিরিয়ে আনার জন্য অনুপ্রেরিত করেছিল। যাই হোক উনিশশো সাতাশি সালে lip machine বাজারের পতনের শুরুতে AI আবারো দুর্নীতিতে পারে এবং দ্বিতীয় দীর্ঘস্থায়ী মন্দা অবস্থায় পতিত হয়। উনিশশো নব্বই এবং একাবিংশ শতকের প্রথম দিকে আহ data mining চিকিৎসা নির্ণয় এবং অন্যান্য এলাকার জন্য AI গবেষণা শুরু করেছিল। সাফল্য ছিল গরনীয় ক্ষমতা বৃদ্ধি নির্দিষ্ট সমস্যার সমাধান AI এবং অন্যান্য ক্ষেত্র গুলোর মধ্যে নতুন সম্পর্ক এবং গবেষকগণের গাণিতিক পদ্ধতি এবং বৈ বৈজ্ঞানিক মানবকে একটি প্রতিশ্রুতি যখন অধিকতর গুরুত্বের কারণে big bolu এগারোই জুন উনিশশো সাতানব্বই সা সালের তারিখে একজন দাবা champion gerry carbar কে পরাজিত করার জন্য প্রথম computer নিয়ন্ত্রিত দাবা খেলোয়াড় হয়ে ওঠে। উন্নত পরিসংখ্যান কৌশল শিথিল ভাবে খুবই শিক্ষার মাধ্যমে পরিচিত। বড় পরিবারের তথ্যের সঙ্গে প্রবেশ এবং দ্রুত computer এর machine শিক্ষার এবং উপলব্ধির ক্ষেত্রে অগ্রগতি লাভ করে। দুহাজার দশ এর মাঝামাঝি পর্যন্ত সারা পৃথিবীতে

যে জেনিন কে পরাজিত করেছিল। তিনি যা Xbox three fifty এবং Xbox one এর জন্য three d শরীর গতি interface প্রদান করেন যা algorithm প্রদান করে যা দীর্ঘ

সে দলের সাথে একটি match এ পাঁচটি game এর মধ্যে চারটি জিতেন handy craft ছাড়াই একটি পেশাদার golf খেলোয়ার কে পরাজিত করার জন্য প্রথম computer bot systeming পদ্ধতিতে পরিণত হয় ভবিষ্যত বো সম্মেলনের উনিশশো সতেরো আলফাগো কে জেই এর সাথে তিনটি খেলা জিতেছে। তিনি ক্রমাগত দু বছর ধরে বিশ্বের এক নাম্বার ranking অর্জন করেছিল। এবার ব্লুমবার্গের জ্যাক ক্লার্কের মধ্যে দুহাজার পনেরো সালে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি file ফলক ব্যবহার হয়েছিল। google এর জন্যই AI ব্যবহারের জন্য software প্রকল্পমূলক সংখ্যা

তিনি clight computing এর এক অবকাঠামোর উত্থানের ফলে এবং গবেষণা সরঞ্জাম এবং data set গুলির বৃদ্ধির কারণে সাশ্রয়ী মূল্যের bionic network গুলির বৃদ্ধি নিয়ে এটিকে গুরুত্ব দেয়। অন্যান্য উল্লেখিত উদাহরণ গুলোর মধ্যে আহ অন্তর্গত রয়েছে microsoft এর kite system এর development যা স্বয়ংক্রিয় একটি ভাষা যা অন্য ভাষার অনুবাদ করতে পারে। এবং facebook system অন্ধ মানুষের কাছে চিত্রের দিতে পারে। লক্ষ- কৃত্রিম বুদ্ধিমত্তা সামগ্রিকভাবে লক্ষ্য আহ হচ্ছে প্রযুক্তি তৈরি করার মাধ্যমে computer এবং machine গুলির বুদ্ধিমত্তা প্রযুক্তিকে কাজ করতে সক্ষম। বুদ্ধিমত্তার উৎপাদন বা তৈরি সাধারণ সমস্যাগুলিকে কয়েকটি উপসমস্যার বিভক্ত করা হয়েছে। যে বিশেষ বৈশিষ্ট্যগুলি বা সমস্যাগুলি রয়েছে তা গবেষকরা একটি বুদ্ধিমান system উপদর্শন করবে বলে আশা করে। নিচের বর্ণনাগুলি সর্বাধিক মনোযোগ পেয়েছে। এরই sandwell পরিকল্পনা ও শেখার উপর জোর দেন। যেটি প্রদত্ত পরিস্থিতির ক্ষেত্রে প্রাসঙ্গিক এবং প্রযোজ্য। যুক্তি ও সমস্যার সমাধান- প্রাথমিক গবেষকরা algorithm গুলি বিকাশিত করেছেন যা ধাপে ধাপে যুক্তিযুক্ত হয়ে যেমন ভাবে মানুষের সমস্যা ধরে সমাধান এবার logical কর্পোনের জন্য সেগুলিকে ব্যবহার করে। উনিশশো আশি এবং উনিশশো নব্বইয়ের দশকের শেষের দিকে AI গবেষণাকে উন্নত করা হয়েছিল। অনিশ্চিত এবং অসম্পূর্ণ তথ্য সম্ভাবনা এবং অর্থনীতি থেকে ধারণা নিযুক্ত করার জন্য কঠিন সমস্যা গুলির মধ্যে algorithm গুলির জন্য প্রচুর ব~বননীয় সম্পদ প্রয়োজন হতে পারে। সবচেয়ে বেশি অভিজ্ঞতা সংযুক্ত করিতে সক্ষম memory এর পরিমাণ বা computer এর নির্দিষ্ট সময়ের প্রয়োজন একটি নির্দিষ্ট আকারের সমস্যা সমাধানের জন্য। আরো সমস্যা সমাধানের জন্য algorithm গুলিকে অনুসন্ধান করে অনেক বেশি অগ্রাধিকার পাচ্ছে। মানুষ ছাড়া প্রাথমিকভাবে দ্রুত সনিদ্ধারিত সিদ্ধান্ত গুলি কে ব্যবহার করে ধাপে ধাপে স্যারের পরিবর্তে প্রাথমিক AI গবেষণা একটি মদের দিকে রূপ দিতে পেরেছে। AI sub symbolic সমস্যা সমাধানে ব্যবহার করে অগ্রগতি অর্জন করেছে। অঙ্গ বিন্যাস কারী agent উচ্চতর যুক্তি থেকে health raimoter আহ দক্ষতার উপর জোর দেয়। মস্তিষ্কের ভেতরকার কাঠামোর অনুকরণে স্নতকোত্তর গবেষণার প্রচেষ্টায় এই দক্ষ~ দক্ষতা বৃদ্ধি করে। AI এর প্রধান গুণ হলো মানুষের ক্ষমতা অনুকরণ করা জ্ঞানের প্রতিনিধিত্ব- জ্ঞানের প্রতিনিধিত্ব এবং জ্ঞানের প্রকৌশল অবশ্যই মানুষের জন্য একটি আশীর্বাদ স্বরূপ প্রমাণ হতে পারে। অন্যান্য সমস্যার সমাধান যা machine দ্বারা হবে বলে প্রত্যাশা করা যায় তা বিশ্বায়ক সম্পর্কে ব্যাপক জ্ঞান প্রয়োজন হবে যে মানুষ আহ যে সব ধরণের বিষয় এমনি প্রতিনিধিত্ব করবে যা হবে- বস্তুর বৈশিষ্ট্য বিভাগ বন্ধুর মধ্যে সম্পর্ক পরিস্থিতি ঘটনা অবস্থা এবং সময়। কারণ এবং প্রভাব জ্ঞান সম্পর্কে জ্ঞান আমরা যা জানি অন্যান্য মানুষ তা জানে এবং অন্যান্য অনেক কম ভালো গবেষণামূলক দমে প্রতিনিধিত্ব হলো যার উপর আহ যার অস্তিত্ব বিদ্যমান বস্তুর set সম্পর্কে ধারনা এবং তা সম্পর্কে machine জানে সর্বাধিক উচ্চতর তত্ত্ববিদ্যা তাকেই বলা হয় যা অন্য সকল বিগ~ জ্ঞানের ভিত্তি প্রদানের চেষ্টা করে। বিফল যুক্তি সমস্যার ও যোগ্যতা সমস্যা মানুষ অনেক কিছু জানে যা মূলত কাজের অনুমান রূপে মূল্যায়ন করা হয়। সাধারণ স্বরুপ এটি একটি পাখির কথা আলোচনা করতে পারে এবং তাদের common sense জ্ঞানের ভিত্তিতে বিভিন্ন রকমের পরিকাঠামো তার ভিতর আহ consider করা হয়। এবার artificial intelligence কে সংক্ষেপে আমরা যেটাকে AI বলি তার আক্ষরিক অনুবাদ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রকৃতিতে আহ প্রাথমিকভাবে অনেক কিছু ধরনের আহ বুদ্ধিমত্তার অব~অবো~অবস্থান করে। প্রকৃতিতে প্রতিটি প্রাণীর আচরণে কম বেশি যে বুদ্ধিমতার প্রকাশ পাওয়া যায় মানুষের তৈরি করা যন্ত্রে যদি তার কোন অংশ ফুটে ওঠে তাকে আমরা AI বলে মানি মানতে পার। বুদ্ধির প্রকৃতি নিয়ে অনেকের অনেক রকমের ধারণা আছে। এদের মধ্যে সবচেয়ে প্রচলিত ধারণা হলো ধাঁধা বা অংকের সমস্যা সমাধান করার ক্ষমতা। আমাদের কাছে যা কঠিন তাতেই বুদ্ধির প্রয়োজন এমন মনে করাটাই স্বাভাবিক। কিন্তু computer এর সামর্থ্য অন্যরকম। সে মুহূর্তের মধ্যে অনেক হিসাব কষে ফেলতে পারে লক্ষ লক্ষ তথ্যের মধ্যে সে প্রয়োজনীয় তথ্যটি খুঁজে নিতে পারে। এই কাজ করতে এই কাজ আমাদের করতে গেলে দিন কেটে যাবে ভুল হবে। আর আমাদের খুব সহজ চোখে দেখে আশপাশের জিনিস গুলোকে চিনে নেই এবং তাদের আসল অবস্থান সম্পর্কে অনেকটা ধারণা করতে পারি আমরা কথা বলে এবং নিজেদের মধ্যে নির্মূল ভাবে যোগাযোগ করতে পারি এই সব কয়টি কম্পিউটারের মধ্যে বেশ কষ্টসাধ্য কম্পিউটারকে দিয়ে এই আপাত সহজ কাজগুলো নির্ভরযোগ্য ভাবে করানো AI এর অন্যতম লক্ষণ মানব চিরকল্যাণের স্বপ্ন নিজের মতো একটি দক্ষ বা বুদ্ধিমান robot বানানো এই robot এর অঙ্গ-প্রত্যঙ্গ চালনা করার নির্দেশ ও নিয়ন্ত্রণের দায়িত্ব আবার সেই কম্পিউটারের হাতে আমরা যদিও অনায়াসে হাঁটতে লাফাতে ও দৌড়াতে পারি একটি robot দিয়ে এইগুলি করানো কিন্তু মোটেই সহজ নয় অনেক জটিল গতিবিদ্যা তত্ত্ব কোষেও কম্পিউটার এখনও robot কে সাতচন্দে যেকোনো ভূখণ্ডে হাঁটাতে পারে না মানুষ যেমন ছোট থেকে বড় হওয়ার জন্য এই ক্ষমতাগুলোকে নিজের আয়ত্ত করে ফেলে সেই রকম কম্পিউটারও কি করতে পারে না সেটাও একটি AFI এর জন্য একটা বিশাল challenge কম্পিউটারকে দন্ডহীনতা হবে সব নির্দেশ না দিলে সে সঠিকভাবে কাজ করতে পারবে না এইভাবে অনেক লম্বা এবং জটিল হিসাব নির্ভুলভাবে এবং মুহূর্তের মধ্যে করা সম্ভব কিন্তু ধাঁধা বা অংকের সমাধান কি কম্পিউটার করতে পারবে কিভাবে কত শতাব্দীর ষাঠের দশকে nurel soh faimon দেখালেন কিভাবে কি ধরনের কম্পিউটার programme এর একটি জ্যামিতির উপপাদ্য প্রমাণ করতে পারে এর প্রথম উপাদান ছিল কম্পিউটার নির্ভর বিভিন্ন সরল চালক বা প্রয়োগ পদ্ধতি ওরা এমন একটি কম্পিউটার programme এর কাঠামো দেখালেন যা সমস্ত সমস্যার উপর অবস্থান করে অবস্থান করে এবং তার

এইভাবে অনেকগুলো সরল চাল দিয়ে অনেক জটিল সমস্যা সমাধান করা সম্ভব মোটামুটি এই ধরনের এই এভাবে আমরা ধাঁধার অংকের সমাধান করি সমস্যা নির্ভর কয়েকটি চাল হিসাবে তাহলে পৌঁছানোর এই এই সহজ কাঠামোটিকে ব্যবহার করে প্রথমে chinese শেখা তারপর দাবা খেলার কম্পিউটারের বহিঃপূর্ন প্রদর্শিত হল দাবা খেলার চালের প্রশংসা প্রচুর তাই এই ক্ষেত্রে সমস্যা সম্পর্কিত জ্ঞানের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দাবার board এর গুটির অবস্থান অনুযায়ী খেলার পরিস্থিতির প্রকৃতি মূল্যায়ন করার চেষ্টায় এই জ্ঞানের মুখ্য প্রকৌশল হতে পারে তার সাথে যোগ হলো আধুনিক কম্পিউটার তীব্র গতি এবং বিপুল স্মৃতির ভান্ডার শেষ পর্যন্ত উন্নিষ্য সাতানব্বই সনে gallary kaspat kharalo IDM এর কম্পিউটারে প্রদর্শিত দাবার pogramme AI এর জন্য ছিল এটি একটি বিশাল সাফল্যতার মুহূর্ত তবে এই সাফল্য অনেকটাই কম্পিউটারের গণনা এবং অন্বেষণের পাশবিক শক্তির ফল grand master যে বিচার এবং অনুমান করে চাল দেন তা এখনো কম্পিউটারের বোঝার বাইরে এটা ছিল এত ছিল নিতান্তই খেলা এছাড়া অনেক বাস্তব সমস্যার সমাধান মোটামুটি এই ধরনের কাঠামো হতে পারে যেমন calculus এর integration এবং সাধারণভাবে যে কোনসরলিকরণ প্রক্রিয়া, রাসায়নিক শিল্পে পাইপের বিন্যাস ইন integrated circuit এর নকশা robot এর নির্বাক গতিপথ নির্ধারণ ধাতব পাত বা flywood এর board সবচেয়ে কার্যকারী ভাবে কাটা ইত্যাদি এখনকার যেকোনো কম্পিউটার এর সহায়তায় তো পরিকল্পনা package এর মধ্যে অনবরত অংশ সমাধানের জ্ঞানের ভূমিকা nuren saw saymon porapible এই শাঁখা মুখে তারা ব্যবহার করবেন অথচ যে সমস্যা সমাধানের কার্যত দেখা যায় বেশিরভাগ বাস্তব সমস্যার জন্য সমাধানের জন্য সেই বিষয়গুলির বিষয়ে অনেক জ্ঞানকে প্রয়োজনকে সেই জ্ঞানকে সঠিক কিভাবে নিবেদন করলে সমস্যার সমাধান সহজ হবে তাই নিয়ে অনেক চর্চা হলো নতুন বিষয়টির নাম হল knowledge representation বা জ্ঞান উপস্থাপনা পদ্ধতি অনেক ক্ষেত্রেই বিষয়ের জ্ঞানকে কর কতগুলো নিয়মের মধ্যে ধরা হতো এই নিয়মের গঠন হলো যদি x সত্য হয় তবে y সত্য বা y করা যেতে পারে অনেকটা আগের মত কাঠামোই সরল চালের জায়গায় সমস্ত সমাধানের নিয়ম প্রয়োগ করা যায় এই বিশেষ প্রয়োগের ক্ষেত্রে যেমন চিকিৎসা বিদ্যায় রোগ নির্ণয় এবং চিকিৎসা দানের জন্য এমন বেশ কিছু নিয়ম বানানো হয় এবং রোগের উপসর্গ থেকে শুরু করে উপযুক্ত নিয়মের প্রয়োগের মার্ধমে কার্যকারী চিকিৎসায় পৌঁছানো যেতে হয় সত্তর এর দশকে রক্তের সংক্রমণ নির্ণয়ের জন্য নামে একটি বিশেষ বেস সাফল্য অর্জন করেছে লিখিত ভাষায় মরমর্ধ AI এর আরেকটি দিক হল কোন লিখিত বর্ণনা পদে তার মানে বুঝে প্রশ্নের উত্তর দেওয়া কম্পিউটার যে অনায়সে programme এর ভাষা বুঝে নেয় লিখিত ভাষা বোঝা একেবারে অন্যরকম ব্যাপার programme এর ভাষায় একটি খন্ডের অর্থ একই programme এর যেখানে আসুক না কেন খেতে ভাষার অনেক ক্ষেত্রে একটি শব্দে বা বাক্য খন্ডের অর্থটি প্রসঙ্গে বলা হচ্ছে থাক আগে কি বলা হচ্ছে তার ওপর নির্ভর করে তাই লিখিত মানের ভাষার মানে বোঝা কম্পিউটারের পক্ষে বিশেষ কঠিন এইজন্য প্রথমে বাক্যের শব্দ বা জটিল চিহ্ন গুলি ব্যবহার করে ব্যাকরণ অনুযায়ী তার গঠনটি বুঝে নিতে হয়। বাক্যের উদ্দেশ্য বিধেয় বিশেষ্য বিশেষণ ক্রিয়াপদ ইত্যাদি বুঝে একটু উপযুক্ত অভ্য়ন্তরিন বর্ণনা তৈরি করা হয়। এই বর্ণনার প্রত্যেকটি শব্দের অর্থ এবং আহ তাদেরকে বিবেচনা করা হয় বলাই বাহুল্য অনেক সময় একাধিক অর্থের সম্ভাবনা নিয়ে এগিয়ে যেতে হয়, যতক্ষণ না নতুন তথ্যের আলোয় বোঝা যায় যে এদের মধ্যে কোনটি ঠিক। আরো একটি কঠিন ব্যাপার হলো এই বাক্যের মধ্যে তার পরের বাক্যের সম্পর্ক বুঝে জ্ঞানের অভ্যন্তরীণ বর্ণনায় উপযুক্ত পরিবর্তন ও পরিবর্ধন করে। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আরো প্রয়োজনীয় অভ্যন্তরীণ এর এই জ্ঞানের বর্ণনা থেকে শুদ্ধ বাক্য রচনা করার ক্ষমতা। এই পর্যায়ে অন্য একটি ভাষাতেও আহ বাক্য রচনা করা যেতে পারে। সেটা হবে যন্ত্রের অনুবাদ। লিখিত বাত লিখিত ভাষা বোঝে আহ শব্দের উত্তর ধারি পদ্ধতি নিয়ে আরো অনেক বছর ধরে গবেষণা চলছে। বিছিন্ন ভাবে সাফল্য এসছে তবু এই পদ্ধতি দৈনন্দিন জীবনে ব্যবহার করার উপযুক্ত হয়ে ওঠেনি। এর উপরে যখন যখন উচ্চারিত কথা শুনে বা সেটাকে বুঝে computer কে তার উত্তর দিতে হয় ভুলেও তার সম্ভাবনা আরো অনেক গুণ বেড়ে যায়। এছাড়া ছবি চেনার ক্ষেত্রে AI এর আরেকটি লক্ষ্য হলো camera র ছবি বা video থেকে আশেপাশের জিনিসগুলোকে চেনা এবং তাদের পারস্পারিক অবস্থান সম্পর্কে ধারণা করা। একটি দ্রব্য তার এই ক্ষমতার বিশেষ প্রয়োজন কারণ তবেই সে কিভাবে কাজ করবে তার পরিকল্পনা করতে পারবে। একটি বিষয় আহ বিষয়টি আহ গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। ষাটের দশক থেকেই এটির

হ্যাঁ গৌতম আদানির পরিচয়, গৌতম আদানি হলেন মুখেশ আম্বানির পর ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি ও বিশ্বের চবিশতম ধনী ব্যক্তি। চব্বিশ জুন, উনিশশো বাষট্টি সালে

আঠেরোশো উনিশশো অষ্টআশি সালে আদানি enterprise প্রতিষ্ঠা করার আগে মুম্বাইয়ের হীরা শিল্পে তার কর্মজীবন শুরু করেছিলেন, তার নেতৃত্বে আদানি group ভারতের বৃহত্তম এবং সবচেয়ে সফল company গুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে। নাম- গৌতম আদানি বয়েস ষাট, উচ্চতা পাঁচ ফুট ছয়। চোখের রং কালো, চুলের রং কালো। পিতা শান্তিলাল আদানি, মাতা শান্তা বেদন আদানি দিদিমা~ দিদিমনি আদানি ভাই বোন আদানি রাজেশ আদানি, শ্রী আদানি সন্তান জিৎ আদানি, কারণ আদানি জন্মতারিখ চব্বিশ জুন উনিশশো বাষট্টি। জন্মস্থান- গুজরাটের আহাম্মেদবাদে। ভারতীয় কত টাকার মালিক আটচল্লিশ billion dollar গৌতম আদানি ভারতে

একটি ছোট ব্যবসা চালাতেন। গৌতম আদানি আহম্মেদবাদে একটি সাধারণ পরিবারে বেড়ে ওঠেন এবং শহরে এক school পড়াশোনা করেন। school এ পড়াশোনা শেষ করবার পর, তিনি বাণিজ্য অধ্যায়নের জন্য গুজরাট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু degree শেষ করার আগেই তিনি college ছেড়ে দেন। গৌতম আদানি মোম্বাইতে একজন হীরা বাছাইকারি হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। গৌতম আদানির বাবা ছিলেন শান্তিলাল আদানি, যিনি- বস্ত্র শিল্পীতে এজজন ব্যবসায়ী। গৌতম আদানি এর মায়ের নাম শান্তা বেদন আদানি। গৌতম আদানি গুজরাট আহম্মেদের একটি school পড়াশোনা করেন। এবং গৌতম আদানি প্রীতি আদানি বিয়ে করেছিলেন। তাদের একসাথে দুটি সন্তান রয়েছে। আদানি নামে একটি ছেলে এবং জিৎ আদানি নামে একটি মেয়ে আদানি আদানি foundation সহ আদানি গোষ্ঠীর জনহিতকর উদ্যোগে সক্রিয়ভাবে জড়িত। যা শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবা টেকসই জীবিকার ক্ষেত্রে কাজ করে। গৌতম আদানি এবং তার পরিবারের তাদের স্বল্প এবং ব্যক্তিগত জীবন যাপনের জন্য পরিচিত এবং তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। গৌতম আদানির গাড়ির collection গৌতম আদানি বিলাসবহুল গাড়ি পছন্দ করতেন, তার সংগ্রহে কয়েকটি গাড়িও রয়েছে। এবং গৌতম আদানি তার জনহিতকর কাজ-কর্মর জন্য খুবই পরিচিত। এবং ভারতের বিভিন্ন কারণে উল্লেখযোগ্য অবদান করেছেন। গৌতম আদানি এবং আদানি group এর কিছু উল্লেখযোগ্য অনুদানের মধ্যে রয়েছে

গুজরাটের মুখ্যমন্ত্রী ত্রাণ-তহবিল গৌতম আদানি এবং আদানি group group টি দাম দান করেছেন। ঘূর্ণিঝড় বায়ু এবং রাজ্যে আঘাত হানার পর ত্রাণ প্রচেষ্টায় সহায়তা করার জন্য উনিশ~ দু'হাজার উনিশ সালে

হওয়ার আগে এবং অবশেষে আদানি group প্রতিষ্ঠা করার আগে মুম্বাইতে একজন হীরা বাছাইকারী হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। গৌতম আদানি ভারতের অন্যতম ধনি ব্যক্তি এবং তৃতীয় স্থানে বেশ কোয়া~ এর কয়েকবার নাম এসেছে। আপনাদের গৌতম আদানির biography ভালো লেগেছে? এবং গৌতম আদানি গৌতম আদানি ভারতের অন্যতম ধনি ব্যক্তিদের মধ্যে একজন। গৌতম আদানি ব্যবসায় উদ্যোগী হওয়ার আগে এবং অবশেষে আদানি group প্রতিষ্ঠা করার আগে মুম্বাইতে একজন হীরা বাছাইকারী হিসাবে ছিলেন। মুকেশ আম্বানি একজন ভারতীয়

ভারতীয় পিতা-মাতার কাছে জন্মগ্রহণ করেন, মুকেশ আম্বানি। তার প্রথম বছরগুলি মুম্বাইতে কেটেছিলো। তিনি মুম্বাইয়ে institute of chemical technology থেকে রাসায়নিক প্রকৌশলে তার শিক্ষা শেষ করেন এবং তারপর তিনি ভারতে ফিরে আসার পর তিনি তার বাবার ব্যবসায় যোগ দেন। বিদেশ থেকে শিখে আসা ব্যবসার কৌশল তিনি কাজে লেগে~ লাগিয়ে বাবার ব্যবসাকে বড় করে তুলেন। যার নাম আমরা জেনে থাকি রিলায়েন্স company নাম- মুকেশ আম্বানি, বয়স- পঁয়ষট্টি, উচ্চতা- পাঁচ ফুট ছয়, চোখের রং- গাঢ় বাদামি, চুলের রং- কালো ।

উনিশ~ উনিশে april উনিশশো সাতান্ন। জন্মস্থান- ইয়েমেন। তারপরে পরিবার মূলত ভারতের গুজরাটের বাসিন্দা। সর্বোচ্চ শিক্ষা master of business academy বিশ্ববিদ্যালয়ের বিদ্যালয়ের যাত্রীয়~ জাতীয় ভারতীয়। কত টাকার মালিক? আশি billion dollar মুকেশ আম্বানির জন্ম ইয়েমেনের এদেরনে তার পরিবার মূলত ভারতের গুজরাট থেকে এবং তারা ভারতে ফিরে আসেন যখন তিনি শিশু ছিলেন। তিনি মুম্বাইতে তার প্রথম বছর কাটিয়েছেন এবং মুম্বাইয়ের হিলগঞ্জে high school এ পড়াশুনো করেন। তিনি ছোটবেলায় লাজুক এবং অন্তর্মুখী শিশু ছিলেন এবং তিনি তার পড়ার প্রতি ভালোবাসা এবং ব্যবসা প্রতি তার গভীর আগ্রহ ছিল। তার বাবা ধীরুভাই আম্বানি ছিলেন একজন সফল ব্যবসায়ী। যিনি রিলায়েন্স প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি মুকেশের জীবন ও কর্ম জীবনে একটি বড় প্রভাব ফেলেছিলেন। অল্প বয়স থেকে মুকেশ ব্যবসা এবং উদ্যোক্তা জগতের সাথে পরিচিত হয়েছিলেন।

ওয়ালাইকুম সালাম, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া? আহ কি অবস্থা ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? এইতো আলহামদুলিল্লাহ ভালো আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, কি করতেছেন? এই উম খানাদানা খেয়ে এখন বসলাম আপনি? হ্যাঁ, আমি আসলে বসে আছি পড়াটা করতেছি একটু বসেছি তো আপনি কি চাষ বাষ করা হয়? চাষ বাষ করা হয় নিজের জন্য করা হয় বিক্রির জন্য না বা দৈনন্দিন নিজের খাওয়ার জন্য করা হয় হ্যাঁ। আচ্ছা, আচ্ছা আচ্ছা কি কি করেন আপনারা জমিতে? ওইটা আমি বাড়ির পাশে অল্প একটু জায়গা আছে ওইখানে বেগুন, কাঁচা মরিচ, ধইন্যা পাতা, এইটা করি এমনি নিজেদের জন্য, বিক্রি করার

আচ্ছা আচ্ছা তো আপনাদের ইয়েটা আমাকে একটু বলেন মানে মানে কোন বছরের কোন সময় কোনটা করেন এবং কোনটা কখন করলে ভাল হয় বলেন তো আসলে আমরা সব সময় করিনা এটা তা আমাদের বাড়িতে ওই জায়গার মধ্যে একটু করি আর বিশেষ করে যেটা শীত কালীন যে শাকসবজি তো এই বেগুন, কাঁচামরিচ, ধৈন্যাপাতা আমাদের একটু জায়গা আছে ওইখানে বেগুন কোদাল দিয়ে মাটি কে এ করতে হয় কাটতে হয় তারপরে ওটা কে কাটি গুড়ি গুড়ি একদম plain করিনা গুড়া গুড়া করি তারপরে একটা আগ দিয়ে একটা ইয়াদি গাছ দিয়ে আমি গোস্তির মতো করি ওইটার মধ্যেই দিয়ে দিতে হবে একটা গোটা একটা line একটা line করে করা হয় ওই টার মাঝে আবার পানি দিতে হয় একজনের পানি দিতেছে পানি দিয়ে আসার পরে একটা চারাদি রোপন করতে হয় এই কিছু কিছুদিন পরে পানি দিয়ে পানি সেচ দিতে হয় আবার সার দি কিছুক্ষণ পর প্রায় পনেরো বিশ দিন পর ঐখান থেকে আমরা ফল পাইতেছি আচ্ছা আচ্ছা, এই hybrid গুলাকি পনেরো মানে বীজ লাগানোর পনের বিশ দিন পর কি ফল সব পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায় । আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো আসলে মানে কোন কোন ফসলটা বেশি লাভবান হয় আপনাদের জন্য আমাদের জন্য যে আমরা প্রথমে যেই জন্য হচ্ছে লাভবান আর বিশেষ করে এখন আমাদের ফসলের জমির কথা বলি এখন বর্তমানে ফসলে তেমন লাভবান নয় কারণ হচ্ছে যে মানুষ

কৃষকদের জন্য একটা কথা আছে না কথা হচ্ছে যে কৃষি কাজ করে তারা খরচ করে বেশি কিন্তু তেমন ফসল পাইতেছেনা আর বিশেষ করে এখন আমাদের এখানে ধানের থেকে বেশি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি তো আপনারা কি ধান চাষ করেন না?

আচ্ছা আচ্ছা আচ্ছা ভাইরা চাষ করেন তার সঙ্গে ধান চাষ করার উপযুক্ত সময়টা কোনটা আমাদের এইখানে কথা যদি আমরা এই কথা বলি তাহলে গিয়ে বর্ষাকাল আর আপনাদের ওইটা ঐদিকে আপনাদের ঐদিকে কোন সময় আমাদের এদিকে আসলে বিষয়টা আসলে তেমন একটা জানিনা এইজন্য আপনার কাছে জিজ্ঞাসা করতেছি কখন করলে কোনটা ভাল হয় আসলে আমি কৃষি সম্পর্কে জানতে চাচ্ছিলাম এজন্য আপনার কাছে জানতে চাচ্ছি আর কি বুঝতে পারছেন

যে আমাদের চারদিকে নদী এইটা আমাদের দিকে চারিপাশে নদী যেহেতু এখানে নদী এখানে সব সময় সব ফসল হয় না এজন্য আমাদের বর্ষাকালে বেশি বিশেষ করে করা হয় যেমন রাজাই time বলে ওটা করা হয় আর এটা হচ্ছে বাহিরে করা হয় নদীর ধারে করা হয় দ্বীপে করা হয় না এখন দল চাষ করা হয় আর এই সময় এখন বেগুন করে কেও লাল আলু কেও পেঁয়াজ করে কেউ মুসারির ডাল করে হেলি করে ওই অনেকগুলা ডাল করে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা যাক তো আসলে মানে যে ডাল করাটা বললেন ডাল করাটা কি ডাল টা কোন সিজনে করা হয় এই শীতকালে হ্যাঁ শীতকালীন সব শীতকালীন ফসল এটা করা হয়

দল দল মানে গাছের কখন নাম শুনেছেন দলের নাম

না না না আমি আসলে শুনিনি দল টা এটা কি গাছের নাম হ্যাঁ এটা গাছের নাম এটা কি আপনাকে একটু বলি যেমন একটা কড়াইশুঁটি যেমন হয় না সেরকম আপনাদের এই জায়গায় কড়াই কড়াই কড়াই আচ্ছা আমাদের হিসাব অনুযায়ী একটা জমিতে দাম হতে কতদিন সময় লাগে জানেন?

একটা জমিতে দল চাষ করেছে এক মাসে যথেষ্ট আর ওই সময় ছয়শত টাকা আনা সম্ভব সম্ভব না যার কারণে মাঠেটা লাভবান ওই টার দিক দিয়ে অনুযায়ী করে যেমন দলের দিক দিয়ে লাভ বেশি তখন মানুষ ওই দিকে যায় বেশি

আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আর হলো গিয়ে ধান ধান করাটা কি আপনাদের দিকে তেমন লাভবান হয়? ধান করলে মানুষ না ধান করলে লাভবান হয়তো যখন তখন লাভবান হতো, যখন সরকার তাদের কোন অনুদান দিত সরকার তাদের অনেকগুলো আচ্ছা আচ্ছা সরকার কি আপনাদের কোন অনুদান দেয়ন বা সাহায্য সহযোগিতা করে না? না না সহযোগী করেনা যদি করত তাহলে কৃষিতে আগ্রহ থাকতো চাষ করার যখন সরকারের কাছে পাচ্ছিনা তখন যারা যা করতেছে তা বিভিন্ন loss হচ্ছে আচ্ছা আচ্ছা তাই এই জন্য আসলে ধান করতেছে না আপনারা না ধান করেন না কেউ এই জন্য ধান করা হয় না আচ্ছা আচ্ছা আচ্ছা তা সেক্ষেত্রে গম গম যদি করা হয় আটা যেটা আমরা করি গম গমের কেমন গম কি আপনাদের দিকে করা হয় গম চাষ করা হয়

আসলে আমাদের দিকে আমি গম গম চাষ নেই এটা আমার ধারণা নাই আমি এখনো দেখিও নাই যেটা জানি ওইটা বললাম হ্যাঁ

আলু করা হয় ওটাই আমি যেগুলো জানি ওটাই বললাম আপনি

হ্যাঁ আলুটা কেমন আলু চাষ আলুটা চাষ করা কি লাভবান হয় একটু একটু টমেটো